ওইটা দেখে দিঘার কথা মনে পড়ে যায় উম দিঘাতে এরকম অসংখ্য লোক মানে হলিডে আ ইনজয় করার জন্যেই গিয়ে থাকে।

এটি-ই ছবিটা দেখে-এ উম আ একটা জিনিসই মনে পরে যে আমরা যাই এরকম গেমিং জোন -এ উম যেখানটায় আমরা গিয়ে গেম খেলে টাইম কাটিয়ে থাকি এবং।

এই জি-- এই কোম্পানির জিনিসগুলো প্রোডাক্ট গুলো খুবই ভালো হয়ে থাকে এবং খুবই সস্তা-আ এই জিনিসগুলো পাওয়া যায় এবং টেকসইও হয়ে থাক--

এই ছবিটা দেখে এই প্রাণীটার আহ বৈশিষ্ট্য নিয়ে মনে পড়ে যায় যা নাকি উম এই গাধা | যা মানুষের মানুষকে বয়ে ও নিয়ে যায় তারপর মালপত্র বয়ে ও নিয়ে যায়।